দোকানের আশেপাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে এবং বসে আছে ।

এখানে একটি হলুদ রঙের টেক্সি গাড়ি দাঁড়া করানো রয়েছেএবং ফুটপাতের মধ্যে অনেক ছোট বড়ো দোকান ও রয়েছে দোকানের ভিতরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে।

এবং জলহস্তীটির পিছন দিকে অনেক গাছের ডাল পাতা ছেঁয়ে রয়েছে ।

এবং ঘড়িয়াল গুলি শাপলা দিয়ে ঢেকে-এ রেখেছে।

এবং জিরাফের সামনে কয়েকটি বড়োবড়ো গাছ কেউ দেখা যাচ্ছে।

যার আশেপাশে অনেক শুকনো ডাল-ল রয়েছে।

এবং একটি জিরাফকে ঘাস দিয়ে মূর্তি বানিয়ে রাখা হয়েছে ।

এবং বাঘের সামনে ছোট ছোট কিছু গাছও দেখা যাচ্ছে।